এখানে দেখা যাচ্ছে ন-দীর --

চলে যাচ্ছে এবং রাস্তার ডানদিকে --

এখানে দেখা যাচ্ছে একটি সুন্দর পরিবেশে একটি --

পুরোনো রাজবাড়ি দেখা যাচ্ছে-এ এবং রাজবাড়ির সামনে --

একটি টেবিল -এ একটি মগ রাখা আছে এবং --

তৈরি করেছে এবং অনেক দর্শনা --

এটি একটি খোয়া আকাশের নিচে --

এবং এই ফ্ল্যাট -এর নির্মাণ--

একটি গাড়ি দাঁড়িয়ে আছে এবং গাড়িটি উত্তরপ্রদেশের।

ফাঙ্কশন -এর জন্য এবং অনেক মেয়ে--

আদেশ অনুসারে বন বিভাগ এই পোস্টার -টি লাগানো আছে।

মানে-এ আমার ভালোবাসার পুরোনো মালদা যে রাত্রের একটা চমক সেটা দেখা যা--

এখানে একজন চুল কাটছে এবং অপরজন বেঞ্চ -এ বসে মোবাইল দেখছে।

এখানে দেখা যাচ্ছে একটি বড় বিল্ডিং তার নিচে একটি জিও মোবাইল -এর দোকান এবং--